বাইরে থেকে income করতে পারে কিন্তু বর্তমান বাজারে দেখেন একটা ছেলে মনে করেন দুইটা ছেলে ইভেতে একটা ছেলে markatting করে markatting job করে আর একটা ছেলে ধরেন finalsing এখন বিয়ের বাজারে দেখেন

আমার মতামত টা হচ্ছে কি শোনো আহ মানে কি আমি যেটা বুঝি যে

এখন ঢাকা শহরের যারা চাকরি করে অধীনকানসো finalsing এর চাকরি করে কয় জন এই সরকারি job কিংবা বা তুমি যেটা job ই তো নাই মানুষ যেটাই পাইতেছে যারা সচেতন বাপ মা দেখতেছে নিজের ছেলে মেয়ে finalsingh করতেছে আরেকজনের মেয়ে পছন্দ করলো আরেক finalsar কে তারা মনে হয় এতটা ইয়ে করবেনা হ্যা চাকরি importain কিন্তু আহ হচ্ছে গিয়ে আমি জানি ঐরকমও দেখা গিয়াছে যে হচ্ছে বিদেশে যারা চাকরি করে বাপ্ মা খুব খুশিতে বিদেশের ছেলের ওপরে মেয়ে উঠিয়া দেয় আর পরে খোঁজ নিয়ে দেখা যাই সে কোনো clenar কিংবা হচ্ছে গিয়ে মিস্ত্রী হয় এরা banglades এর সাধারণ একটা ছেলে একটা সাধারণ একটা কোম্পানিতে চাকরি করে তাকে মেয়ে দিচ্ছে না বিদেশের ছেলেদেরকে মেয়ে দিচ্ছে কোনো সে ভালো income করছে অথচ সে একটা clenar আহ তো হচ্ছে গিয়ে মিস্ত্রী এটা ঠিকই আমাদের দেশে সাধারণ চাকরিজীবী ভালো না তো ঐরকমই হয়েছে আমাদের চোখের সামনে যারা finalsingh করতেছে টাকা আমার পছন্দ হচ্ছে না অথচ যে বাইরে টোটো টোটো করে সারাদিন কাজ করে রাতে নয়টার সময় দশটার সময় বাসায় ফিরতেছে তুমি তার হাতে মেয়ে দিতে পারতেছো এখন এটা হচ্ছে মন মানুসিকতার ব্যাপার যে তুমি কার হাতে মেয়ে দিবা তোমার মেয়ে কিংবা জামাইটা তুমি কেমন খুঁজবা আসলেই এটা আপনার আপনার আপনি একটা কথা বলছেন আসলে ছোটো মন মানুষিকতার বোরো মন মানুসিকতা তাই না এটা কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু বেশি হয় শহরের কিন্তু খুব বেশি কিন্তু ইয়ে হয় না কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু মানুষগুলো একটু বেশি এইবিষয়গুলো চিন্তা করে তাই না banglades আমাদের এইবিষয়টা নিয়ে আমাদের আসলে কি করা উচিত মানে এই বিষয়টা নিয়ে মানে আমাদের কি ভূমিকাটা পালন করা উচিত এতো হচ্ছে আমাদের দেশের হ্যা job এর sector টা sector টা কেমন আমরা না যোগ্য লোককে যোগ্য স্থানে দিতে পছন্দ করি না আর যতদিন এই জিনিসটা আমরা করবো না ততদিন আমাদের চাকরির যে সংকট এটা থেকে যাবে যোগ্য লোক যখনি যোগ্য স্থানে যাবে আর আমার কথা যার যেটা যোগ্যতা তাকে সেই অনসই মর্যাদা দিতে হবে এখন একজন swiper এর চাকরি করে এই জন্য তুমি হচ্ছে গিয়ে তার ওই যে কিছুদিন আগে facebook এ দিলো swiper hotel এ খেতে গেছে তার আহ মানে কি আহ এর হাতধরে বসে ভাই আমাকে একটু ঝোল দেন তাই তাকে ধরে পিটাইছে তার গায়ে গরম তেল ছুতে মারছে এইরকম যদি করো তাহলে কি হচ্ছে গিয়ে কোনো কাজী হবে না তোমার যার যার স্থানে যে যে আসে ওই swiper এর যেমন হচ্ছে কি মর্যাদা পাই তোমার কাছে থেকে কারণ সে যদি একদিন তোমার বাসায় ময়লা পরিষ্কার না করে তাহলে চিন্তা করো তোমার পাড়ার অবস্থা কি হবে

তার যে মর্যাদাটা তাকে দেওয়া লাগবে তার যতটুকু চাহিদা তাকে দেওয়া লাগবে আবার যে ডাক্তার তার মর্যাদা তাকে দেওয়া লাগবে কিন্তু সবার যে সমাজে সমান স্তরে মানে কি একটা মর্যাদা এই টুকু হচ্ছে মানুষকে আমি মনে করি দিতে পারলেই আমরা job sector টা আমরা আরো সুন্দর করে সাজাইতে পারবো না ঠিকি বলছেন aunty আপনার কথাগুলা আসলে সত্যি আপনি মানে আপনি আপনি আমি মনে করি এর একটা model আছে আসলে কি জানেন আসলে বর্তমানে মানুষ আপনি যেভাবে কথা গুলো বললেন যে সুন্দর দৃষ্টিতে দেখলেন কথাগুলাকে বা প্রতিটা কথাগুলার যে আপনার তাত্ত্বিকথা তুলে ধরেছেন আসলে এই বিষয়গুলা আমাদের মানুষ আমি মনে এই জন্যই একজন বলেছিলো যে আমাকে শিক্ষিত একটা মা দাও আমি তোমাকে শিক্ষিত একটা জাতি দেবো হ্যা তো আমার কাছে এখন এই কথাটা মনে হচ্ছে যে আসলে আপনি যে একটা শিক্ষিত মা জন্যই আপনার সন্তানরাও একদিন হয় তো বা আপনার এই দৃষ্টিটা দেখে তারা মানুষের মতো মানুষ হবে তো আমার কাছে এই বিষয়টা খুব মনে হচ্ছে তবে aunty আমার আপনার এই কথাটা আমার খুবই ভালো লাগছে আসলে যে চাকরি করেই নিজেকে বাঁচতে হবে এমনটি নয় হ্যা চাকরি ছাড়াও মানুষ ভালো থাকতে পারে নিজেকে ভালো রাখতে পারে নিজের পরিবারকে ভালো রাখতে পারে আরেকটা কথা শুনো সবছেলে যে লেখাপড়ায় যে ভালো হবে অনেকেই computer এ ভালো হয় খেয়াল করো এক একজনের একএকটা side আছে প্রত্যেকে যদি তার side টা বেছে নেই যে লেখাপড়ায় ভালো না computer ভালো চালাচ্ছে তাকে computer দাও যে সেলাই ভালো করতে পারে তাকে সেলাই এ দাও যে হচ্ছে গিয়ে ambotari ভালো করতে পারে তাকে ambotari দাও তবেই হচ্ছে গিয়ে job sector টা খুব সুন্দর ভাবে মানে কি পরিচালনা হবে আর না হলে হচ্ছে গিয়ে সবাই job খুঁটছে তো এত job পাবে কোথায় মানুষ সরকারেরও উচিত কিছুটা মানে হচ্ছে কি যারা হচ্ছে মানে এটাকে কি বলে উদ্দ্যব্প্ত তাদেরকে কিছু কিছু করে ঋণ দিয়ে সাহায্য করা

এখন এখন একটু চেষ্টা করতেছি এখন মানুষদের তাদেরকে চেষ্টা করতেছি মেয়েদের finalsingh বিষয়ে হ্যা computer দিন দিন আস্তে আস্তে তাদেরকে finelsingh বিষয়গুলাকে তাদেরকে একটু জ্ঞান দেওয়া চেষ্টা করতাছে এবং অনেক সরকারি free course এর ব্যবস্থা করছে তারা সেখান থেকে free course করে নিজেরা সাবলম্বী হওয়ার সুজুগ করে দিচ্ছে আর কি সরকার তো যদি এই ভাবেই চলতে থাকে তাহলে আসা করি একসময় আমাদের দেশ অবশ্যই আমরা মানে job ছাড়াও যে ভালো থাকতে পারবো হুম এই বিষয়টা আমরা একদিন অবশ্যই আমরা সফলতা পাবো ইনশাল্লাহ যদি আপনাদের মতো মাদের support থাকে তাদের পরিবারের support থাকে হ্যা তো আসাকরি আমরা সামনের দিনগুলো এমন হয়ে ভালো থাকতে পারবো এবং আমাদের পরিবারের মানুষদের আসা করি ভালো রাখতে পারবো aunty তাহলে aunty আপনার সব কিছু হলো আপনার শরীর স্বাস্থ ভালো থাকুক এই কামনা করেই আজকে এখানে রাখি হ্যা ভালো থাকেন

Okay তো আমরা আজকে যে topic টা নিয়ে কথা বলব সেই topic টাতে অনেকেই খুব interested যে আজকে আমরা কথা বলবো fantacy type of film নিয়ে মানে entertainment তো আমাদের life এ সবারই দরকার পড়ে বিভিন্ন রকম ভাবে তো অনেক হয় movie র অনেকের খেলা অনেকের বিভিন্ন রকমের নি মানে channel মানে এমনি যেখানে বিভিন্ন রকমের news ফিঊজ এই সব দেখানো হয় অনেকে discovery channel পছন্দ করে তো বিভিন্ন রকমের মানুষের life এ বিভিন্ন রকম entertainment আছে তো movie সেখানে একটা আলাদা জায়গা করেই নিয়েছে অবশ্যই বলা যেতে পারে আর এই fantacy type এর যে movie গুলো মানে যে গুলো সাধারণ disney warner bros এরা presented করে থাকে মানে যেমন moana dori অথবা আমি খুব যদি এখনকার type এর কিছু netflix এর series বলি যেমন stranger things wednesday বিভিন্ন রকমের movie তো আমরা নাম শুনেছি কেউ অনেকে দেখেওছে আজকে আমরা একটা particular movie নিয়ে কথা বলব সেটার নাম হলো harry porter harry porter আমাদের ছোটবেলা আমাদের ছোটবেলা থেকে আমরা অনেকেই পড়েছি অনেকে movie দেখেছি কিন্তু এই যে একটা গল্প harry porter এই গল্পটা আমাদের মনে বারবার বিভিন্ন রকম ভাবে আমরা বিভিন্ন বয়সে এই গল্পের একটা চাহিদা আলাদা হয়ে যায় মানে ছোট বেলায় আমরা দেখতাম যে ভালো লাগতো magic হচ্ছে বড় হয়েছি যত তত বুঝতে শিখেছে যে গল্পটায় কি ছিল বা কি বোঝাতে চেয়েছে আর যত আরও বড় হচ্ছে তত movie টার মাধ্যমে মাঝে মাঝে নিজেদেরকেও আমরা relate করবার চেষ্টা করি তো বিভিন্ন রকম ভাবেই আমরা বইটা পড়ে বা ইয়ে করে আমরা যা জানতে পারি যে movie টা একটা main প্রচুর character আছে তার মধ্যে main main character গুলো যেমন harry porter ron harmayoni

যেহেতু ওই গল্প বা story তে villen কিন্তু ভোল্টা মোড়ের মধ্যেও কিছু ভালো গুণ ছিল মানে যেমন ও পড়াশোনায় ভীষণ ভালো ছিল মানে spells এর ব্যাপারে magic spells এর ব্যাপারে ওর খুব ভালো idea ছিল তো ও ভীষণ বুদ্ধিমানও ছিল অবশ্যই কিন্তু ওর হয়তো মানে বইটাতে দেখাচ্ছে দেখা যাচ্ছে যে ওর সবকিছু ভালো ছিল কিন্তু ওর চাহিদা আর লোভ ওকে আর কি শেষমেষ ওর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 হা~ হারমাইনীর থেকেও ভীষণ ভালো পড়াশোনা বা ভীষণ চালাকির দ্বারা ইয়ে তা নয় হ্যারি পটার ভীষণ আলাদা type এর character ছিল মানে সবাইকে আপন করে নিত সবার সাথে মোটামুটি মিশতেও কথা বলতো কিন্তু ওর মধ্যে যেটা ছিল না সেটা হলো লোভ আর চাহিদা যার জন্য ও আর কি গল্পের শেষ অবধি রয়ে গেছিলো আর ভোল্টা মোড় হেরে গেছিলো তো আমাদের কিছু কিছু সময় এই সমস্ত movie গুলো থেকে কিছু শেখা দরকার যে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 সেভারে স্ন্যাপে ভীষণ strict teacher আমরা অনেকেই আমাদের school life এ teacher দের সাথে professor স্ন্যাপের অনেক মিল ও পাই কারণ আমাদের প্রত্যেকের life এ কোনো না কোনো একজন school life এ এরকম রাগী teacher ছিল যে সবকিছুতে মানে বাধা দিত বা বলতে এটা করো না ওটা করো না বক~ বকাঝকা তো করতোই তেমনি আবার professor ম্যাগনিকাল এর মতো caring type এর কিছু teachering teacher রাও ছিল মানে যারা ভীষণ care নিত বাচ্চাদের বুঝিয়ে বলতো মানে সবকিছুতেই যে বাধা দেওয়া তা করত না আবার কেউ কেউ professor ডাম্বেলডোরের মত ছিল যে বিভিন্ন জিনিসে উৎসাহ দিত যে এইটা করো তোমরা school এ নতুন এইটা করতে পারো বা অন্য রকমের কিছু ভাব যেখানে তোমরা গিয়ে কিছু করতে পারবে বা কিছু বলতে হতে পারবে নতুন কোনো রাস্তা খুলে দেওয়া সে গুলো কিন্তু এই রকম ধরণের teacher ও কিন্তু আমরা আমাদের school life এ পেয়ে থাকি যেটা আমরা হ্যারি পটারের professor ডাম্বেলডোরের মতো লোকজনদের থেকে inspire হয় কিছু কিছু মহিলা এরকমও থাকে . এর মতো যারা এ বলে ভুলে যাই যে কি বলেছিলো কি homework ছিল আর আমরা আমাদের school life এ এরকম এক দুজনকে তো পেতামই যারা মানে বলতো যে কালকে homework এই এই গুলো করে আনবে তারপর পরের দিন মনে থাকতো না আর আমরা সেটাকে বলতামও না চেপে যেতাম তো

তারা ভালো বাকিরা খারাপ সেটা ওখানে দেখিয়েছে কেমন প্রফে~ হ্যারি পটার যেখানে মানুষ হয়েছিল ওর মামা মাসির কাছে মানে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 পারে বা ওর মধ্যে সেই গুন্ আছে মানে ও একটু mad বা abnormals type এর ওর জন্যই এই world সাধারণ world ও কিছুই করতে পারবে না কিন্তু হ্যারির দিক দিয়ে দেখলেও হ্যা~ আমরা দেখতে পাই যে মানে হ্যারির যে জগৎ মানে পুরোপুরি magic এ ভরা সবকিছুই magic দিয়ে শুরু আর magic দিয়ে শেষ তো

আবার ওরা ভাবতো যে এরা পাগল বা কিছু কিন্তু অনেক এই এরকম মানসিকতা ছিল যারা দুটো জিনিসকেই accept করে নেয় তো তার মধ্যে ছিল মানে কি বলবে হ্যারির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

এর সাথে আমরা বিভিন্ন মানুষের মানসিকতা বা বিভিন্ন বাস্তব জীবনে বিভিন্ন মানুষকে connect ও করা যায় তো আমি suggestion করবো obviously যে সবাইকে যে যারা এখনো অব্দি হ্যারি পটার দেখেনি বা হ্যারি পটার নিয়ে কিছুই জানে না বা হ্যারি পটার এর নাম প্রথম শুনছে বা শুনেছে তার সম্বন্ধে গল্প টল্প কিছুই জানে না তারা একবার গিয়ে দেখতে পারে সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু একবার গিয়ে দেখা উচিত হ্যারি পটার মানে at least story book টা হোক বা এমনি cinema হোক যাই হোক একবার দেখা উচিত because story শুরু থেকে শেষ অবধি সব টাই ভীষণ ethinics এ ভরা আর ভীষণ type এর মানে melo drama রয়েছে suspense আছে magic তো আছেই ভরপুর তো হ্যারি পটার বই হিসেবে cinema হিসেবে কতটা successful আমি জানি না but আমার তো ভীষণই ভালো লাগে আর বই হিসাবে তো of course ভীষণই successful সারা world wide এ

Hello কেমন আছো? এই ভালো গো, কিন্তু আবার যা শুনছি মনটা তো আবার খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ চীনে তো আবার বাড়াবাড়ি শুরু হয়ে গেছে।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

কোনো কিছুই আর থাকবে না ঠিকঠাক কিন্তু তারপরেও যে আবার এরকম শুরু হয়েছে এবার তো চীনে আর আগের মতো কিছুই থাকবে না। চীনে বোধয় এটা এই recent শুরু হলো নাকি কিভাবে আবার এরকম শুরু হয়ে গেলো বলতো? হ্যাঁ এই এইগুলো তো দুহাজার উনিশ সালে শেষের দিকে একবার শুরু হলো তো সাতই ডিসেম্বর পর্যন্ত তো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হলো quarantine সবকিছু আবার বন্ধ হয়ে গিয়েছিলো তো আবার তো সব ঠিকঠাক হলো, কিন্তু আবার যে মুখোমুখি হচ্ছে করোনা ভাইরাস এর এটাই তো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 কারণ সিদ্ধান্ত তো নিতেই হবে কারণ তিন বছর এরকম হয়েছে তারপরে আবার শুরু হচ্ছে, তো তো কিছু গৃহীত ব্যবস্থাগুলো তো রয়েইছে এছাড়াও এই ব্যবস্থাগুলোয় আরও বেশি করে জোর দেওয়ার জন্য কিন্তু কাজ চলছে। এছাড়াও যে booster dose গুলো ছিল না, ওগুলো আবার মানে ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে মানে আবার শুরু করছে। আচ্ছা, বিশেষজ্ঞরা কেন বলছেন যে ভারতের জন্য উদ্বেগের সামান্য কারণ থাকতে পারে, মানে আমদের এদিকেও আসার কোনো মানে chance আছে তার মানে, হ্যাঁ হ্যাঁ কারণ থাকতেই পারে কারণ আমাদের এই দিকে যে নব্বুই শতাংশ যে প্রাপ্ত বয়স্কদের যে COVID হয়েছিলো, তারা তো dose নিয়েছিল। কিন্তু তাও বিশেষজ্ঞরা বলছে যে ভারতের চিন্তা করার সামান্য কিছু থাকতে পারে, তবে যে খুব একটা যে দুশ্চিন্তা তো রয়েই যায় না যে আবার যদি আবার ওরকম হয়ে যায় কিছু সে জন্য দুশ্চিন্তাতো আছেই কিন্তু, সামান্য চিন্তা রাখতে বলেছেন বিশেষজ্ঞরা। ওদের কি দেশে মানে সংক্রমণ মানে কি প্রচুর বেড়ে গেছে নাকি, হু হু করে বাড়ছে? হ্যাঁ হ্যাঁ, প্রায় চৌত্রিশশোর বেশি কাছাকাছি চলে গেছে মহামারীটা, আর বেশ কয়েকমাস ধরেই চলছে এটা। বিশ্বের বেশিরভাগ দেশেই তো COVID nineteen এর বিরুদ্ধে মানে vaccine নিয়ে অনেক মতামত সবাই দিচ্ছে কিন্তু কিভাবে এতটা বাড়াবাড়ি হয়ে গেলো কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ বেশির ভাগ দেশেই তো ব্যাপক vaccine coverage করেছে। অনেক অনেক vaccine কিন্তু দেওয়া হয়েছে। এবার নভেম্বর মাসে মানে দুহাজার একুশ সালে যে নভেম্বর মাস থেকে যে search COVID two এর শুরু হয়েছিলো ওমিক্রন ভ্যারিয়েন্ট ওখানে তো মানে খুবই আরকি সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছিলো কিন্তু অনেক কম ভাইরাল ভ্যারিয়েন্টও কিন্তু হয়, এই তো জানা যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।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 দেখ সেটাতো বলা যেতে পারে না কারণ আমাদের যেটা মনে হচ্ছে সেটা যেমন ভারতে যে জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেল্থ রয়েছে ওখানে একটা স্বাস্থ্য গবেষণা করা হয়েছিল সেখানে পরিচালক ছিলেন doctor বিবেকানন্দ ঝাঁ তো তো উনি যে ব্যাখা দিয়াছিলো যে virus সময়ের সাথে সাথে নাকি নির্দিষ্ট পরিবেশে তাদের বেঁচে থাকার সম্ভবনা বাড়িয়ে তোলে, কিন্তু এরকম হলে তো আমাদের বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যাবে না? আবার কেউ বলছে যে ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট এর আগের type এর চেয়ে বেশি সংক্রমণ এবং ঐ বি এফ পয়েন্ট সেভেন ভ্যারিয়েন্ট আক্রান্ত একজন ব্যক্তি দশ থেকে আঠারো জনকে সংক্রমিত করে ফেলতে পারে নাকি? এখনও পর্যন্ততো এই প্রমাণই পাওয়া গেছে, তবে ঐ নতুন ওমিক্রন যেটা রয়েছে sub variantiy সেটা আগের তুলনায় বেশি সংক্রমণ মানে আগে যেভাবে সংক্রমণ করতো তার তুলনায় নাকি এটা বেশি শক্তিশালী। এটাই তো আর কি মানে এখনও পর্যন্ত যেটা প্রমাণ পাওয়া গেছে তবে ঐ যে UNICEF এর যে ইউ ইনসা এস এ কিউ যে বিজ্ঞানী বলেছেন যে টিকা দেওয়া ব্যক্তিরাও নতুন,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 হ্যাঁ সেটা তো ঠিকই মিস্টার ঝাঁ ও তো virus সম্পর্কে আরও কত কি বলেছে হ্যাঁ উনিও ভাবছেন, তবে ওনার মতে virus গুলো যে নতুন রূপটি আরও, ক্যাথজনিক এবং আরও বেশি অঙ্গের আঘাতের কারণ কিনা মানে উনি যেগুলো ভেবেছেন সেগুলো উনি বলছেন যে নতুন যে সংক্রমণটা হচ্ছে সেটা তো আরও বেশি ক্ষতি করবে। এবং উচ্চ সংখ্যা মাত্রায় কিন্তু চলে গেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো তো এইসবের প্রতি উনি বেশি জোর দিতে বলছেন যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আরও বৃদ্ধি করি আমরা। আবার নাকি এটাও করছেন বলছেন যে, অক্সিজেন প্লান্ট ভেন্টিলেটর লজিস্টিক এবং মানবসম্পদের ওপর বিশেষ মনোযোগ দিয়ে অবকাঠামোগত ভাবে গতি নিশ্চিত করার পরামর্শও তো দিচ্ছেন, হ্যাঁ ঠিকই শুনলাম তো শুক্রবার তো ঐ অক্সিজেন প্লান্ট নিয়ে কথা বলছিলেন ঐ এবং অক্সিজেন প্লান্ট ভেন্টিলেটর ও নাকি বিতরণ করছিলো স্বাস্থ্যমন্ত্রী, ঐ আমদের যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন মানসিক মান্দাবিয়া উনিই এইসব আরকি বিতরণ করছিলেন। তিনি লজিস্টিক এবং মানবসম্পদের ওপর বিশেষ জোর দিতে বলেছেন এবং সাতাশে ডিসেম্বর তো এই mock drill ও গ্রহণ করার জন্য যে সুবিধাগুলো রয়েছে সেগুলোও উনি বলেছেন যে আমরা উপভোগ করতে পারবো।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 ওটা তো এখনও পর্যন্ত প্রস্তুতি নেওয়ার এবং পরিকল্পনা আরও বেশি সক্রিয় ব্যবস্থা গ্রহণ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি, মানে স্বাস্থ্যমন্ত্রীকে আরও বেশি করে আরকি এর প্রতি অবকাঠামোর জন্য এবং, পূর্ব যে পরি মানে আগে যে পরিকল্পনাগুলো করে রাখা হয়েছিলো ওগুলো আরও বেশি সক্রিয় করে তার ব্যবস্থাপনা চালু করতে বলেছেন এবং আরও সতর্ক থাকার আহবান তিনি জানিয়েছিলেন সেই সভাতে। আচ্ছা ঐ মান্দাবিয়া কি কার্যকরী বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সুপারিশ করেছিল এবং কখন তারা নিশ্চিত করলো যে তারা হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত করার জন্য় mock drill পরিচালনা করবে?

COVID nineteen এর মতো যে প্রথম পর্যায়ে যেভাবে আরকি প্রতিরোধ করেছিল এবং পরিচালনা করেছিল,

আচ্ছা আমাদের প্রধানমন্ত্রীও কি আমাদের এখানে করোনা ভাইরাস নিয়ে কিছু সতর্কতা জারি করছে নাকি কোন সম্মেলন টম্মেলন হলো? হ্যাঁ নিশ্চয়ই উনি তো সবসময় সতর্ক থাকার কথা বলেন তবুও তিনি এই যে আমাদের বৃহস্পতিবার লোকেদের সতর্ক করেছিলেন। এবং মুখোশ মানে mask পরার জন্য উনি বারবার করে বলছেন এবং যে বিমান বন্দরগুলো রয়েছে না ওগুলোতে আরও বেশি মানে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন যাতে সবাই ঠিকঠাক নিয়ম মেনে distance মেনে কাজকর্ম করে। এই সবই তো উনি বলছেন এবং বৃহস্পতিবার তো উনি বলেই দিয়েছেন যে যাত্রীদের এলোমেলো ভাবে আরকি যাত্রা করতে এবং mask অবশ্যই পরতে,

এইটা কিন্তু সব থেকে প্রধান জিনিস যে আগে আমাদের বিমান বন্দরটাকে বন্ধ করতে হবে তাহলেই দেখবে তাহলে চীনের ওখান দিয়ে কেউ আমাদের এখানে আসতে পারবে না তো এইখানে আমাদের সেরকম ছড়াবে না।

নরেন্দ্রমোদী বলেইছেন এছাড়াও ঐ যে আমাদের flight এ যে দু শতাংশ যাত্রী এলোমেলোভাবে virus এর জন্য, আরকি পরীক্ষা করা হচ্ছে যে কারোর যদি সেটা positive আসে তো তাদের তো cancel করতে হবে তার জন্য পরীক্ষার জন্য কিন্তু বেশ আরকি প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে আলাদা আলাদা ভাবে পরীক্ষা করা যায় সেই জায়গাগুলোতে।

উহানে আমার মনে হয় যত সম্ভব, আমার সঠিকটা আমি হয়তো জানিনা তবে আমি শুনেছিলাম যে যখন আর কি মহামারীটা শুরু হয়েছিল দু হাজার উনিশ সালে তখন কিন্তু ঐ, চীনে আরকি মধ্যচীন যেটা রয়েছে সেই উহান শহরে মধ্য চীনা শহরের উহানে এটা কিন্তু প্রথম আরকি হয়েছিলো আর প্রথম যেহেতু হয়েছিলো তাই ওখানে মহামারীটা বেশিই হয়েছিলো। আচ্ছা তিরুবনন্তপুরমে করোনা ভাইরাস সনাক্তকরণের বিষয়ে তো কেরালা সরকার স্বাস্থ্য বিভাগকে অনেক নাকি খুব কড়া দৃষ্টিভঙ্গি দিচ্ছে, বেশ ভালো বিষয়টা কিন্তু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই উনিতো, আরকি কেরালা সরকার তো বলেই ছে যে শ্বাসকষ্ট জনিত কোন অসুস্থতা কিংবা জ্বর, গলাব্যথা এইসব মানে হওয়া রোগীদের পরীক্ষা করতে বলেছে খুব ভালোভাবে এবং এই প্রতিরোধ মানে এই রোগের প্রতিরোধের জন্য কিন্তু ওরা, বিশেষ আরকি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা কিনা খুবই ভালো আরকি ওখানকার সরকার এই যে কাজটা করছে সেটা খুবই ভালো বলতে হয়। আর চীনের,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 হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চীনে তো বলেই দিয়েছে যে ওমিক্রন এর যে মানে ওমিক্রন নিয়ে যে মানুষের মধ্যে যে আতঙ্কিত একটা ভাব রয়েছে সেটা যেন,

এই নিয়েই তো হলো কিন্তু দেখা যাক এখন কি হয়। তবে অবশ্যই তুমিও কিন্তু একদম সতর্কবিধি গুলো মেনে চলো এবং সাবধানে থেকো। হ্যাঁ আর তুমিও খুব সাবধানে থেকো। আচ্ছা। Hi প্রযুক্তা আমার নাম মিঠু আমার একটু help চাই literally for the first time আমি Amazon app টা download করেছি phone এ এখন download করার পরে আমি চেষ্টা করছিলাম Registration করার কিন্তু সরাসরি কোনোরকম ভাবেই Registration টা হচ্ছে না কিন্তু phone বলছে Not in use কিন্তু আমার phone তো আমি এই phone থেকেই phone করছি এটা ইউজেস আছে এবার আমি যখন Email Adress দেওয়ার চেষ্টা করছি সেটা বলছে সেটাতেও হচ্ছে না হ্যা এবার আমি একটা অন্য Email Address থেকে সেটা দেওয়ার চেষ্টা করলাম সেটাতেও হচ্ছে না এবার আমার পর পর দুটো Email Address দুটোর কোনোটাই কাজ করছে না এবার next time কি করলাম তো আমি Forget Password করেছি, Forget Password করে পাঠানোর চেষ্টা করেছি কিন্তু সেটা Forget Password টা ও হচ্ছে না আমি কোনো leading তো পাচ্ছি না may be হয়ত কোনোদিন হয়ত আমি from the down line আমি Password মানে আমি Account টা Setup করেছিলাম আর তারপরে ভুলে গেছি হতেই পারে কিন্তু ভাবছেন এখন তো সবাই use করে আমি ভাবছিলাম আগে হয়তো কোনোদিন করেছি আমার মনে নেই but at the present moment পর্যন্ত তো আমার মনে আমার knowledge র মধ্যে কিছু নেই এরকম কিছু নয় যে Register হয়তো হতে পারে যে Register করেছিলাম But the present moment আমার মনেও পরছে না আর কোনোভাবে register ও করতে পারছি না ব্যপারটা হচ্ছে আজকের date এ তো মানে Amazon shopping খুব reliable First তারপরে তো Amazon এখন UPI payment method টাও Available করেছে আর যেটা আমার wife আমাকে refer করেছে

আর তারপরে যে problem টা সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত এখন অবধি UPI payment use করিনি apart from আমার personal banking ছাড়া অন্য কোথাও registered নয় এখন বলছি যে Amazon থেকে pay করলে অনেক cashback দেয় তো cashback তো obviously একটা ভালো জিনিস আপনি বুঝতেই পারছেন আজকের ডেটে আমি কিছু payment করলে জিনিসপত্রের যা দাম ধরাছোঁয়ার বাইরে আর তার মধ্যে at least আমি শুনলাম আরকি আমার wife যেটা করে প্রত্যেকবার এ পাঁচশ টাকা হয়তো কোথাও bill pay করলো ও হয়তো পঁচিশ টাকা cashback পেয়ে গেলো বা ত্রিশ টাকা cashback আর আমি কোথাও গিয়ে পাঁচশ টাকা buy করলে এক টাকাও cashback দেয় না

Cost বেড়ে গেছে ভালোই খুবই ভালো plus মানে ঐ একটা আরকি hassel free payment mane ঐ অনেক তো ঐ money bag carry করতে হচ্ছে না Phone টা আমার কাছে থাকলেই আমি যেই জিনিসপত্র কিনতে পারবো কিন্তু ঐ আরকি আমার যে Banking app টা সেটা সব keywords scan করতে পারে না যেসব keywords গুলো আমার Bank র সাথে related সেগুলোই শুধু করে most of the cases আর বাদ বাকিগুলো হয় না যেমন আমি Google Pay অনেকজন use করে কিন্তু আমি ভরসা করতে পারি না Google pay use করতে আমি যেহেতু একজন IT professional আর আমি জানি Amazon এর double way security সেটা কতটা secure তো তাই জন্য আমি prefer করবো মানে আমি prefer করছি Amazon use করার কিন্তু আমি ঢুকতে পারছি না কিছু বুদ্ধি পাচ্ছি না আপনি যদি kindly আপনার id তে একটু দেখতেন যদি help করতে পারেন তাহলে খুব ভালো হয় আপনি যদি চান আমার registered Email address টাও দিতে পারি আর phone number টা তো দিতেই পারি আপনাকে

To be Very honest আমার মনে পরছে না আমি কোনোদিন link করেছি কিনা কিন্তু যতদূর আমার knowledge এ আছে আমি কোনোদিন register সেরকমভাবে করিনি আর করলেও মনে পরছে না হ্যা আমি যে number ফোন করি এটাই আমার registerd মানে এটা থেকেই চেষ্টা করছি আমার একটাই number আছে তো

হুঁ হুঁ আচ্ছা

হ্যা হ্যা আমার Email Address টা হচ্ছে mithu. chakrabartynasu at the rate of gmail. com

আচ্ছা ঠিক আছে

আমার wife এর phone টা আমার পাশেই আছে একটা দেখলাম একটা SMS এলো

ঠিক আছে fine registration তো এখন নিয়ে নিলো হতে গেলো আচ্ছা আমি একটা জিনিস আমার বুঝতে পারলাম না আমি ভুল করেছি কিনা কারণ আমার wife অনেক refer করেছিলো ঠিক আছে তো ওটা তো

হ্যা হ্যা অবশ্যই তাহলে তো ভালোই হয় তাহলে

Minthun. chakarabarty ওটাতেই পাঠিয়ে দিন হুঁ হুঁ দেখছি কি বানান আমি refresh করে দেখলাম একটা mail এসেছে এবার এই Link ক্লিক করবো তাইতো

হ্যা হ্যা ঠিক আছে একটু দাড়ান আমি প্রথম ছবিটা upload করে দিয়েছি এটা হচ্ছে আচ্ছা এটা upload হয়ে গেছে next আমার Signature এর ছবিটাও তুললাম তুলে হ্যা পাঠিয়ে দিয়েছি হ্যা পাঠিয়ে দিলাম হ্যা পাঠিয়ে দিয়েছি upload হয়ে গেছে

হ্যা হ্যা এসে গেছে